একটা টেবিল দেখা যাচ্ছে টেবিল এর উপরে আপনি দেখছেন পেপার ন্যাপকিন রাখা রয়েছে।

মন্দিরের উপরে লাল রঙের একটা ধ্বজা আছে।

মন্দিরের এন্ট্রান্স এ দুটো গজর প্রতিমা আছে।

এ ছবিটা ঘরের ছাদের থেকে ফোটো তোলা আছে।

রূফ মতন সামনে ব্রাউন রঙের দেখা যাচ্ছে।

সামনে একটা বড় হোটেল বা ফ্যাক্টরি দেখা যাচ্ছে।

সব টেবিল এর উপরে থালা রাখা রয়েছে বাটি উল্টো করে রাখা রয়েছে।

অফিস টার পাশে নারক্ কয়েকটা নারকোল গাছ আছে।

সামনের ছবিতে একটা ওপেন পার্ক দেখা যাচ্ছে।

আমনে ছবিতে একটা লম্বা নদী দেখা যাচ্ছে।

জায়গাটা একটি হোটেল এর করিডোর মতন মনে হচ্ছে।

ছবিতে একটা মিউজিক ক্লাস মতন মনে হচ্ছে।

টেবিল এর সামনে একটা কবার্ড আছে কবার্ড এর উপরে একটা জেরক্স মেশিন আছে।

তেবিল এর উপরে থালা বাটি গ্লাস রাখা রয়েছে।

গাছপালা দেখা যাচ্ছে তার নীচে একটা হাউস আছে।

একটি লোক গেঞ্জি পরে বই কিনতে এসছে।

সূর্তি ফর্সান গুজরাতি এবং কাঠিয়া বাড়ি ফো চানাচুর এইখানে পাওয়া যায়।

যার মদ্যে বিভিন্ন ফল বা সবজি পাওয়া যায়।

জিম এ বিভিন্ন ছেলেরা এক্সারসাইজ করছে।

ইন্সট্রুমেন্ট এর উপরে স্ট্রেন্থ লিখা আছে স্ট্রেন্থ ।

সমুদ্রের ধারে কাছে বিভিন্ন আর্কষণীয় পাথর আছে।

সামনে তার সামনে একটি টিউব লাইট জ্বলছে।

তারমদ্যে দুটো বড় হাঁস সাদা রঙের দুটো ছোট হাঁস।

এ ছবিটা একটি ছাদ ঢালাইয়ের কাজ দেখা যাচ্ছে।

কয়েক টা মজুর সং কাজ করছে ছাদ ঢালাইয়ের।

ছবিতে একটি গার্ডেন বা কোনো বিয়ে বাড়ির এন্ট্রান্স দেখা যাচ্ছে।

একটা রিক্সা দাঁড়িয়ে আচে একটা প্যান্ডেল রিক্সা আচে।

একটা লোক রিক্সা এর থেকে নেমে রিক্সা ওয়ালাকে টাকা দিচ্ছে।

তার মধ্যে তার নিচে বা সামনে বিভিন্ন লোক দাঁড়িয়ে আছে শপিং করছে।

বিভিন্ন ছট পুজোর ও পুজো দিয়ার জন্যে এই মার্কেট এরিয়া -র থেকে লোকেরা --